এটা একটা আমি বিশাল বড় ফুলের মার্কেট আমি দেখতে পাচ্ছি। এখানে বিভিন্ন লোক বিভিন্ন লোক ফুল কিনছে ঠিক আছে। বিভিন্ন ফুল দেখতে পাচ্ছি যেমন গাঁদা ফুল গোলাপ ফুল। এ আরও বিভিন্ন রকম কিছু ধরনের ধরনের আমি ফুল দেখতে পাচ্ছি সব নতুন নতুন।

আমি এটা একটা দেখতে পাচ্ছি বিশাল বড়-ও দুটো মন্দির দেখা যাচ্ছে ।

আশেপাশে গাছপালা তেমন কিছু দেখতে পাচ্ছি না একটা মন্দির একটা দেখতে পাচ্ছি। এইখানে সম্ভবত রথ টত টানা হয়। লোকটোক লোকজনকে দেখতে পাচ্ছি শুধু।